ফোটোতে দুটি বাড়ির ছবি দেখতে পারছেন।

সাদা এবং বেগুনি কালারের ফুলের টাইলস দেখা যাচ্ছে।

ফটোতে একটি রুম দেখতে পারছেন।

ফটোতে একটি দোকান দেখতে পারসেন দোকানের ভিতরে অনেকগুলি জিনিস রাখা রয়েছেও।

ও প্যান্ডেলের ভিতরে ঠাকুর ও আছে।

তার মাঝখানে একটি ফুল আকানো আছে ও--